বর্তমান চাকরি ব্যবস্থা খুবই দুর্লভ বলা চলে, এখন সব জায়গাতেই শিক্ষিত ছেলেপেলে আছে অনেক শিক্ষিত ছেলেপেলে আছে চাকরি করতেছে এবং চাকরি পাচ্ছে না, আর অনেকে চাকরি পাচ্ছে, এখন এই সমাজে বেকার ছেলে পেলেই বেশি, ধরা চলে, আবার এদিকে মনে করেন যে বিদ্যুৎ কেন্দ্র নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্রে অনেকে লোক নিয়োগ, নিয়োগ নিচ্ছে এক্ষেত্রে চাকরির সুযোগ সুবিধাটা বেশি, আমি বেশি দূর যাব না, আমাদের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলি, এখানে, এই বিদ্যুৎ কেন্দ্রটি হয়ে অনেক বেকারত্ব দূর হয়েছে, অনেক বেকার ছেলেপেলের চাকরি হয়েছে, আবার বিদ্যুৎ বিদ্যুৎ বিষয়ে আমি কিছু বলতে চাই যে বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করলে, এখানে অর্থ উপার্জন হয় আবার বেকারত্ব কাটে, পায়রা তাপবিদ্য~তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের ও উপযোগী হওয়ার পরেও তা কাজে লাগানো যাচ্ছিল না, সঞ্চালন লাইনের অভাবে। আমিনবাজার, গোপালগঞ্জ, আটশো কেবি সঞ্চালন লাইন নির্মাণের ফলে জাতীয় গ্রিডে, যুক্ত হচ্ছে এই কেন্দ্রীয় বিদ্যুৎ, একই সঙ্গে রামপাল কেন্দ্রের বিদ্যুৎ, নিয়েও শঙ্কা কেটেছে, ইতিমধ্যে অভিন্ন সঞ্চালন লাইনের মাধ্যমে, পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করছে তারা, আগামী বছরের শুরুতে ভারতের ঝাড়খন্ড থেকে আসবে আমদানি বিদ্যুৎ কেন্দ্রের আটশো মেগাওয়াট বিদ্যুৎ রুকপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, উৎপাদন শুরু হলে গ্যাস ও জ্বালানি তেল নির্ভর বিদ্যুতের উপর নির্ভরতা, অনেকাংশেই কমবে, এক হাজার তিনশো-বিশ মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক পায়রা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ India Friendship Power Company Limited, BIFPCL বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগে নির্মানাধীন কেন্দ্রটি প্রতি unit এর উৎপাদন ক্ষমতা ছয়শো ষাট megawatt, কেন~কেন্দ্রটির দ্বিতীয় unit এর কাজও প্রায় আশি শতাংশ শেষ, আগামী বছর দ্বিতীয় unit এর উৎপাদন উৎপাদনের উৎপাদন শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

যুক্ত হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ, পায়রার উৎ~উৎপাদিত এক হাজার তিনশো বিশ megawatt এর মধ্যে জাতীয় grid এ, দেওয়া হবে আটশো থেকে এক হাজার megawatt বাকি বিদ্যুৎ যাবে বরিশাল ও খুলনার আঞ্চলিক লাইনে, চলতি বছর তিন march পায়রা বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করে

সেটা আমদানির বিষয়ে ভাববে, এ ব্যাপারে ভারতের দিক থেকে নমনীয় মনোভাব দেখানো হয়ে ঘোষিত হবে, লাভবান হবে ঘনিষ্ঠ প্রতি, বেশি চারটি দেশ, তাছাড়াও অর্থের অনেক যোগান হবে, তাছাড়াও এখানে EPZ আছে, EPZ অনেক লোক নিয়োগ করা হয়, এখানে, বেকার লোকজন কাজ কাম করে, বেকারত্ব দূর হয়, এ বিষয়ে আপনি কি মতামত দেন? জি জি জি, বর্তমানে চাকরি কিন্তু একটা সোনার হরিণ বুঝলেন বলা চলে, চাকরির আহ পিছনে ঘুরতে ঘুরতে অনেক ছেলেই তা হতাশায়, উম ভুগতেছে, অনেক ছেলে চাকরি পাচ্ছে না, একজন ছেলে সম্পূর্ণ শিক্ষিত হয়েও তার চাকরিটা সে পাচ্ছে না, চাকরির খোঁজ করতে করতে, অনেক ছেলেই কিন্তু Depression এর ভিতরে পড়ে গিয়ে তারা তাদের জীবন শেষের দিকে বা career এর শেষের দিকে সংখ্যায় পড়ে গেছে বলে আমি মনে করি, বর্তমান বাজারে আমাদের চাকরির অবস্থাটা,

কারণ অনেকেই চাকরি পাচ্ছে না, বললে তার নিজস্ব শিক্ষাগত যোগ্যতার মূল্যায়নটা সে হারাচ্ছে বা শিক্ষিত হয়ে যে তার আহ education অনুযায়ী বা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে কিন্তু তার,

বাজারটা আরো বড় করে তুলতে পারত বলে আমি মনে করি, একজন উম ছেলে যদি চাকরির পিছনে না দৌড়ইয়ে, সে যদি ব্যবসা, ব্যবসার পিছনে দৌড়ায় বা ছোটোখাটো কোনো ব্যবসা দিয়ে তার ব্যবসা শুরু করে সে আস্তে আস্তে সেখান থেকে কিন্তু অনেকটা, profitable হতে পারবে বা অনেক লাভবান হতে পারবে এবং অ্যা সে নিজেও সেখানে একটা ইস স্থানীয় ভাবে ব্যবসা করতে পারবে প্লাস পাশাপাশি সে আরো দশটা ছেলেকে, তার under এ রেখে চাকরি করাতে পারবে বলে আমি মনে করি, আসল কথা এই জিনিসটা খুবই একটা গুরুত্ব একটা বিষয় সরকার আমাদের এই বিন জিনিসটার উপরে আর একটু নজর দিলে, কিন্তু বর্তমান ছেলে, ছেলেরা বা অবসরের ছাত্র ছাত্রীরা বা শিক্ষিত শিক্ষিত ছাত্র ছাত্রীরা কিন্তু উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারবে বলে আমি মনে করি, আপনি কি মনে করেন? জি জি, আমিও একই চিন্তা ভাবনা করতেছি, যদি হচ্ছে ভালো চাকরি বাকরি থাকে তাহলে মানুষজন বে বেআইনি কাজ কম অনেক অনেকেই ছেড়ে দেবে। আমি বিশেষ করে একটা আমাদের পার্শ্ববর্তী এলাকার আশ্রয়ের কথা বলতেছি ওখানে চাকরির খুব ভয়াবহ অবস্থা, তাই রাজশাহীতে ওষুধ কারখানায় ভরা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সোমবার বিকালে। মহানগরের বি বি বিসিক এলাকায় Shahi Laboratories কারখানায়, এ ঘটনা ঘটে, এতে কোন অহ অত্যাহতের ঘটনা না ঘটলেও আগুনে প্রায় পাঁচ লাখ টাকার, মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছে, কারখানা কর্তৃপক্ষ, Shahi Laboratory~tories এর ব্যবস্থাপনা পরিচালক সমীর, সমীউল হুদাস, শিবলি, জানান নিয়মিত কাজের অংশ হিসেবে ওষুধ তৈরির উৎপাদন প্রক্রিয়া যাতে সময় হয়, হঠাৎ বিকট শব্দ করে electronic vessel টি ফেটে যায়, সেখান থেকে আগুনের সূত্রপাত এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই সময় fire service এ খবর দেওয়ার পাশাপাশি নিজস্ব অগ্নিনির্বাপক সরঞ্জাম দিয়ে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে পরে fire service এর কর্মীরা, এক ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন, এদিকে আগুনে কারখানার ভিতরে থাকা যন্ত্রপাতি, এসি ওষুধ সহ আরো অন্যান্য, জিনিসপত্র পুড়ে গেছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পাঁচ লাখ টাকা বলে জানান তিনি, fire service এর সহকারী পরিচালক রফিক জানান দুপুর তিনটার দিকে ফোন এলে আমরা দ্রুত ঘটনা,

যে দুর্ঘটনাটি ঘটেছে এটা এটার জন্য অনেকের চাকরি গিয়েছে, আবার অনেকের চাকরির ব্যবস্থা হয়েছে এ বিষয়ে আপনি কি বলেন? হ্যাঁ জি জি জি, আসল কথা হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোন দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই একটা খারাপ একটা দিক, বলে বলে আমি মনে করি, এখানে একটা প্রতিষ্ঠানে, আহ অনেকগুলা শ্রমিকের কর্মসংস্থান হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু কর্মসংস্থানটার একটা ব্যাঘাত ঘটবে বা অভাব ঘাটতি ঘটাবে যা তার পরিবারের দিক, থেকেও কিন্তু অনেকটা ভয়াবহ একটা দিক হয়ে আসবে, কারণ হয়ে আসবে, কারণ একদম শ্রমিকের উপর নির্ভর করে কিন্তু তার পরিবারের সদস্যরা, সেক্ষেত্রে সে কর্মচ্যুত হলে কিন্তু তার পরিবারটা কিন্তু অসচ্ছল হয়ে পড়বে বলে আমি মনে করি, আর তাছাড়া দেখেন বর্তমানে চাকরি ব্যবস্থাটা আহ উম, একটা সরাণ সোনা হরিণের মতো যা চাকরি সহজেই পাচ্ছে না বললে কিন্তু বর্তমানে চাকরির বাজারটাও খুবই কম,

বা বিভিন্ন বড় বড় কর্মসংস্থান তৈরি করে দিতে হবে, যেখানে অন্ততপক্ষে আহ আহ দেশের হয়ে অনেক মানুষ দেশের অনেক মানুষ কাজ করতে পারে বা বেকারত্ব ঘটাতে পারবে। বলে আমি মনে করি, বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক উম garments প্রতিষ্ঠান তৈরি হয়েছে, garments প্রতিষ্ঠানে বাংলাদেশি কতো লাখ লাখ মানুষ প্রতি বছর লাখ লাখ মানুষ চাকরি করতেছে, এখানে তাদের একটা কর্মসংস্থান তৈরি হইছে। এটা একটা খুবই ভালো একটা দিক তো এই এইসব ছোট ছোট দিক বা এইসব দিক সরকারকে আরো মনোযোগী হতে হবে, বলে আমি মনে করি, আপনি কি কিছু বলবেন? জি জি, কিছুদিন আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মহম্মদ শাহ আলম বলেছেন আওয়ামী নির্বাচন নিয়ে লুটেরাদের প্রতিনিধিত্বকারী, ক্ষমতায় ক্ষমতাসীন আওমীলী এবং অপর লুঠেরা BNP জামায়েত চক্র শুধু পরস্পরকে দোষারোপ করে, গণতন্ত্রের লড়াইকে ভিন্ন খাতে প্রবাহিত করতে, চোদ্দ দলীয় জোট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরক্ষেপ তদারকি সরকারের অধীনে বিশ্বাসযোগ্য নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের জনপ্রিয় দাবিটি,

CTB র

আপনার কথা আমি খুবই ভালো বুঝতে পেরেছি। আপনি বলতে চেয়েছিলেন যে বর্তমানে যদি আর নির্বাচন কমিটির প্রতি কিছু আহ নির্বাচন কমিটিতে অনেক লোকই চাকরি করতেছে, বা অনেক লোকই চাকরির আশায় বসে থাকে, আসল কথা এখানে, বর্তমান চাকরীর বাজারটা কিন্তু অনেক দুর্নীতিতে ভরে গেছে, আপনি একটা সরকারি চাকরির জন্য apply করতে হলে আজকে ঘুষ ছাড়া কোন সরকারি চাকরি হচ্ছে না বলে আমি মনে করি। আপনি একটা যেকোনো একটা পোস্টে সরকারি চাকরির জন্য Apply করলেন আপনি পরীক্ষা টিকলেন ভালো result করলেন বা পরীক্ষা সুন্দর ভাবে দিলেন আপনি শারীরিকভাবে fit আছেন কিন্তু, আপনাকে টাকা টাকার বিনিময়ে চাকরি করতে হবে আপনাকে বিভিন্ন টাকার Offer দিবে ওরা টাকা দিতে পারলে আপনার চাকরি হবে, হবে না, এটা এক ধরনের দুর্নীতির শিকার হচ্ছে কিন্তু, এই দুর্নীতিটাকে সরকারকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে, যেন আহ যোগ্যতা অনুযায়ী প্রতিটা উম প্রতিটা ছাত্রছাত্রী বা শিক্ষিত প্রতি, লোকই যেন চাকরি পায় এবং তাদের চাকরির জন্য extra কোনো ভোগান্তির শিকার যেন হতে না হয়, এক্ষেত্রে সরকারের যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করতে হবে বলে আমি মনে করি। তাছাড়াও দেখেন, বর্তমান চাকরির বাজারটা শঙ্কিত হওয়ার প্রধানত কারণ হচ্ছে ঘুষ, আর দ্বিতীয়টা কারণ হচ্ছে যে স্বজনপ্রীতি, যে আমি একটা কোনো একটা প্রতিষ্ঠানে আছি, যে আমি আমার আত্মীয় স্বজন, আমার এলাকাবাসী, যারা আসছে বা আমার আত্মীয় স্বজন যারা আছে আমরা তো তাদেরকে টেনে নিচ্ছি, সেই ক্ষেত্রে এসে যোগ্যতা সম্পন্ন লোকটা কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে না বলে আমি মনে করি, আসল কথা যোগ্যতা সম্পন্ন মানুষ যদি কোনো, chair একটা chair এ ধরেন আপনি আপনার যোগ্যতা ছাড়াই বসে পড়লেন কিন্তু সে একটা মূল্যায়ন করা হবে না সে কিন্তু দুর্নীতি, গ্রস্ত হয় পড়বে এবং দুর্নীতি করবে ওইখানে গিয়ে, কিন্তু যখন আপনি একটা কাজের জন্য তার সেখানে তার অভিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞ ব্যক্তি, সম্পন্ন লোক নিয়োগ করবেন, কিন্তু সে তারআহ যোগ্যতা অনুযায়ী কিন্তু সে তার কাজগুলো করবে বলে আমি মনে করি, আসল কথা যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ লোক এবং হম আমি আমার, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যদি চাকরি পাই তাহলে কিন্তু দেখেন বিবেচনা করবো বা যেই পাবে সে তার ভালোটাই সব সময় বিবেচনা করবে বলে আমি, মনে করি, আসল কথা হচ্ছে, আশানুরূপ চাকরি পাওয়ার ইচ্ছা সবারই থাকে, প্রতিটা ছাত্র বা ছাত্রীর এই ধরনের ইচ্ছা থাকে বলে আমি মনে করি, যাই হোক আহ শামীম সাহেব। আপনার সাথে কিন্তু কথা বলে আমার খুবই ভালো লাগলো, এবং আপনি অনেক যোগ্যতা সম্পন্ন কথা বলেছেন, এবং খুবই যুক্তি সহক কথা বলেছেন বলে আমি মনে করি, অনেক সুন্দর লাগবে আপনার সাথে কথা বলে আল্লাহ হাফেজ।

hello সাগর হম বল বাপ্পা হম কেমন আছো?

বাড়ির সব ভালো? হম বাড়ির সবাই ভালো আছে, তোর বাড়ির কি খবর, সবাই ভালো তো?

ওই অসুস্থ হয়ে পড়েছিল মা, এখন ঠিক আছে. আচ্ছা কি হয়েছিল?

মোটামুটি এখন একটু সুস্থই আছে.

আর বল খবর-সবর. আর খবর তো এখানে তো চলছে. তা এখন তো তোদের ওখানে তো একদম চাষবাসের সময়, তো কি কি উম চাষবাস হচ্ছে? হম আমাদের এখানে তো চাষবাসের সময়, আর বলো না agriculture এর~ agriculture পড়ে মনে হচ্ছে লাভ নেই. খুব loss চাষবাস মানে খুব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 না আমাদের এখানে তো সেরকম হয়না.

এইবার তো মানে প্রচুর আলু লাগিয়েছে, দেখা যাক কি হয়, loss খাবোনা লাভ হবে, বলা মুশকিল. না না লাভই হবে কেননা এখন যাহা weather আছে তাতে আলু মোটামুটি, বৃষ্টি যদি ঠিক না হয় সেরকম একটা তাহলে পরে আলু ঠিকঠাকই হবে, লাভই হবে. হম দেখা যাক

মানে যে ভালোই থাকে. অ্যাঁ থাকে তো আলুর দাম ভালো বটে, আ এই এর আগের বারও তো প্রচুর আ মানে loss খাওয়া হয়েছে আলুতে. মানে কি বলবো পঞ্চাশ হাজার আঁ packet এর আলু অ্যাঁ সেই পনেরো হাজারে বিক্রি করতে হয়েছে, প্রচুর মানে প্রচুর loss, যারা চাষিরা রেখেছিল cold ই store এ বা ই stock করে রেখেছিল তাদের একদম মা~ মানে একদম মানে কান্নাতে ভেসে গেছে. আর এইবার তো, এইবার তো যে পরিমাণে লোকে আলু লাগিয়েছে মোটামুটি, হম এইবার ও ফলন ও ভালো হবে, মানে লোকের আলু প্রচুর লাগিয়েছে, তো দেখা যাক দামটা কেমন হয়.

হম সরষের চাষ হ্যাঁ তুলনামূলক ভাবে একটু কম হয়েছে, অ্যাঁ সরষে, গম. গমটাও অনেকেই চাষ করেছে, তো আমি লাগাইনি. আমার~ আমাদের সব আলু লাগানোই হয়েছে আর কি. সরষে কিছু লোক লাগিয়েছে নিজেদের ওই তেল খাওয়ার জন্য, অনেকে আছে আবার আঁ মানে বেশি পরিমাণে লাগিয়েছে যারা, বিক্রি করার জন্য.

আর সামনে তো আম আছে, আমের চাষ ই start হচ্ছে, মুকুল তুকুল এসেছে, মোটামুটি দেখা যাক কেমন হয়. আমে আশা করা যাচ্ছে যে এইবার ফলন হতে পারে, কারণ কুয়াশা তা খুব একটা অ্যাঁ ভালোই দিল, ঠান্ডা তো ভালো পরে ছিল. হম তাছাড়াও তো আমের মুকুল ঠিক রাখার জন্য তো অনেক ওষুধ spray করতে হয়ত? সেইগুলো তো হচ্ছে নাকি? হ্যাঁ সেইগুলো তো করতেই হচ্ছে. আর এখন তো agriculture মানে এখন ধরে রাখো যে উম মানে রাসায়নিক সার ছাড়া কোন কাজ অ্যাঁ করাই যাচ্ছে না. এত কীটনাশক মানে এত পোকা হয়েছে অ্যাঁ যে কোন কিছু চাষ করতে যাবে, তোমাকে কীটনাশক কিছু দিতেই হবে. কীটনাশক ছাড়া কোন কাজ অ্যাঁ হচ্ছেই না, কোন ফসলী হচ্ছে না. শুধু তো এই কীটনাশক বেশি use করেই তো মানে আরো, ফলনটা বেশি হচ্ছে ঠিকই কিন্তু সেইসঙ্গে তো গুণমানও তো কমে যাচ্ছে জিনিসের. হ্যাঁ গুনমান কমছে আর এই যে মানুষের যে health এর প্রতি একটা ব~ আ effect হচ্ছে আমার মনে হয়. কারণ এই যে spray করা বা আম এই সমস্ত কীটনাশক দিয়ে যে আমরা উম যে বাজারে যেই এ আর কি অ্যাঁ production মানে জিনিসগুলো আমরা খাচ্ছি, করা যায় সেগুলো তো খেয়ে মানুষের অনেক

উম হম হ্যাঁ সে তো করছেই কেননা বিষাক্ত সব কীটনাশক এখন use হচ্ছে, সেইগুলো শাক সবজির গায়ে, ফলের গায়ে সব লেগে থাকছে, সেই গুলোই তো আমাদের পেটে যাচ্ছে, এর থেকে যদি মানে কোন দ্রৈব সার উম যদি উম use করা হতো

তাহলে পরে মানে জিনিসটা একদম মানে fresh আর কি শাকসবজি পাওয়া

অ তবে ম্যাঁহে আমি দেখছিলাম news এ অ্যাঁ organic অ্যাঁ আর কি agriculture farm আর কি লোকে কিছু করছে, মানে কিছু সংখ্যক লোক আছে যারা organic ভাবে চাষ করে. অ্যাঁ বিভিন্ন রকমের fruits বলো, সবজি বলো, হ্যাঁ, আর অ্যাঁ

হ্যাঁ সেগুলো করা ভালো কিন্তু অ্যাঁ ফলন and অ্যাঁ দামের সঙ্গে মানে দামটা এখানে, আমি যদি এই জৈব সার দি তাহলে সেখানে একটু খরচাটা বেশি পরে যাচ্ছে, আর রাসায়নিক সারে আঁ দিলে আমার ফলনটা বেশি পাচ্ছি, বললে আমার অ্যাঁ দামের সঙ্গে সেটা পুষিয়ে যাচ্ছে. আর অ আমি বেচতে গেলেও ফলন যখন বেশি পাবো তখন আমার লাভের পরিমাণটা একটু বেশি পাচ্ছি. হম organic ভাবে তো সেই জিনিসটা হচ্ছে না, organic ভাবে অ্যাঁ আমি উম মানে ফলনটা কমে যাবে. এই দিক থেকে চাষীদের একটু অ মানে মার খেয়ে যাচ্ছে চাষীরা. সেই জন্য স~ সকলে মানে ওই রাসায়নিক সার দিয়েই আঁ করতে চাইছে. তবে এ মানে আলু বলো আর হচ্ছে news এ তো আমি এটাও দেখলাম যে মানে দুটো নাকি কৃষি bill আঁ এনেছে? কৃষি bill নিয়ে তো

নাকি pass হয়েছে. ও অ, আবার ঠিক ধারণা নেই কৃষি bill অ্যাঁ নতুন কিছু নিয়ে এসেছে, তবে উম ওই উম কৃষাণ credit card যেটা আর কি আমাদের উম যে আছে রাজ্যের, তো কৃষাণ credit card টা কিন্তু চাষীদের পক্ষে একটা হম ভালো একটা অ্যাঁ positive একটা ব্যাপার আছে যে অ ভালো লাগছে, কারণ যে সমস্ত চাষীরা হম এই চাষ করে হয়তো লাভবান হলো না, তো তাদের ক্ষেত্রে এই কৃষাণ credit card এ বা আঁ হম মানে loan এবার একটা ব্যাপার থাকে, দিয়ে সেখানে হচ্ছে মা~ মানে চাষ হলে, চা~ চাষটা যদি মার খেয়ে যায়, ধরে রাখো যে আমি আলু লাগিয়েছি, অ্যাঁ তো আলুটা যদি আমার জলে ডুবে গেল, বা নষ্ট হয়ে গেল, তো সেই ক্ষেত্রে একটা আমি কিছু টাকার পরিমান পাব, সেই~ মানে আলুর ভিত্তিতে বা জ~ জমির~ চোমের ভিত্তিতে

দেয়, হ্যা ক্ষতিপূরণ দেয়, এক কথায় insurance type এর একটা অ্যাঁ প্রকল্প. তো এইসব প্রকল্পগুলো অ্যাঁ একটু আনা দরকার আর

হম এমনি India র ক্ষেত্রে তো চাষিরাই main ভীত আর কি হম হম তবে প্রশাসনের থেকে ব বলা হচ্ছে যে কৃষি bill দুটো আনা হয়েছে তাতে নাকি কৃষকদেরই লাভ হবে, তারা নিজেদের ইচ্ছা মতন নাকি তাদের আঁ যা শাকসবজি, ফলমূল যা থাকবে সেইগুলো নিজেদের ইচ্ছা মতন আর কি বিক্রি করতে পারবে. আচ্ছা হ্যাঁ হতে পারে, তাহলে তো খুব ভালোই হয় কারণ অ্যাঁ আমাদের মানে যতগুলো এই যে কৃষকরা আছি, যতগুলো আঁ মান্ডিতে যাওয়া যায়, তো মান্ডিতে একটা rate থাকে যে এই rate এর বেশি বা এই rate এর কম একটা বিক্রি করা যাবেনা. তো আমাদের যে~ যেই কৃষকরা আছে তাহলে সেইটা যদি উম এর আর কি আয়তের মধ্যে আনতে পারে যে না আমার অ্যাঁ মানে ফসলের দাম এত টাকার নিচে হতে পারেনা তাহলে হয়তো অ্যাঁ মানে কৃষকরা একটু বাঁচবে. এটা একটা ভালো উদ্যোগ

কারণ যত টাকা লাগিয়ে, মানে আঁ আমি একটা চাষ করতে যাবো সেই টাকাটা যদি না ওঠে দিনের শেষে তাহলে তো আঁ চাষ করা লাভ নেই, বা চাষ করতে চাইবে না কৃষকরা. কারণ কৃষকের পারিশ্রমিক বা কৃষকের এর উম মানে টাকাটা যদি loss এই যায় তাহলে তো কৃষকের চাষ করে লাভটা কি হল? উম হম এতে কি হবে না এতে যারা ভালো কৃষক আছে তাদের তো ফসল গুলো খুবই মানের হয়ে থাকে, তারাও যেরকম আর কি লাভ করবে, এবারে কিছু অসাধু উম আঁ থাকে যারা এতদিন কি করেছিল, না উম মানে নিজেদের ফসলের গুণমান হয়তো স~ খুব একটা ভালো নয় কিন্তু বেশি লাভ করে বেরিয়ে যাচ্ছিল.

এবারে হয়তো সেটা আর কি বন্ধ হবে উম হম হতে পারে. তবে এখানে এই যে বিচলিয়ায় অ্যাঁ যারা থাকে, তাদের কিন্তু প্রচুর লাভ. আমাদের কাছ থেকে কিছু হম মানে আমরা তো চাষী, চাষীদের কাছ থেকে অ্যাঁ ফসলটা নিয়ে চলে গেল, কিন্তু মাঝখানে ওই যে যে যারা নিয়ে যায়, নিয়ে গিয়ে আবার সেই অ্যাঁ বড় কোন company কে দিল বা বড় কোন~ ছোটখাটো কোন দোকানদারকে দিল, তাদের কাছে~ তারা কিন্তু প্রচুর এখানে লাভবান হয় basically হম হম হ্যাঁ তারা লাভবোন, হ্যাঁ এবার থেকে যদি কৃষকরা যদি direct আর

বিক্রি পারে সেই ফলটা তাহলে পরে হয়তো কৃষকরা লাভবান হবে. হ্যাঁ হ্যাঁ, কৃষকরা লাভবান হবে আর তাহলে ম্যাঁ অ্যাঁ এই দামটা যে আমরা পাচ্ছিনা বা উম যে~ যেই টাকাটা loss যাচ্ছে তাহলে অ কৃষকদের মনেও একটা~ সেই টাকাটা পেলে উৎসাহ জাগবে যে না তাহলে আমি ফসলটা বিক্রি করে অ্যাঁ এত টাকা আঁ মানে লাভবান হয়েছি তাহলে ন~ আসছে বছর আবার একটু ভালো করে করতে হবে, বা আরো কিছু উন্নত করা যেতে পারে কিনা, সেইসব চিন্তা ধারা কিন্তু কৃষকরা করবে. এইসব ব্যাপার নিয়ে কিন্তু সরকারের একটু ভাবা অ্যাঁ দরকার আমার মতে. হম হম তবে অ্যাঁ মানে ইদানিং একটা খবর কিন্তু খুব বাজে আসছে, মানে যেটা দে~ দেখাচ্ছে news এ

মানে খাবারদাবার খেয়ে. হ্যাঁ, পঙ্গপাল যদি আসে তাহলে তো আঁ ধরে রাখো যে জ~ জমিতে যেই সমস্ত উম আঁ ফসল আছে সেইগুলো তো সব পুরোপুরি অ্যাঁ দি~ দিনে একদিন রাতে খেয়ে শেষ করে দেবে, তো তাহলে তো কৃষি দের আঁ মানে প্রচুর অবস্থা খারাপ হয়ে যাবে.

পঙ্গপাল নাকি একদম অ্যাঁ শুধু Africa থেকে আসতো নাকি

এটা মানে খুবই চিন্তার বিষয় কিন্তু তো পঙ্গপালকে অ হচ্ছে হম তাড়ানোর জন্য বা অ্যাঁ এটাকে মারার জন্য কোনরকম কীটনাশক আঁ বের হয়নি বা সেরকম কোন news এ খবর নেই? না না এরকম তো কোন খবর আঁ এখনো বেরোয়নি, সেটা নিয়ে চিন্তার বিষয় যে পঙ্গপাল গুলোকে কিভাবে তাড়ানো যায় সেই নিয়ে এখনো~ এখনো উম অ উপায় বের করতে পারেনি কেউই.

এবার এই পঙ্গপাল যেখানে আর কি হামলা করছে একদম মানে সমস্ত ফসল খেয়ে সাফ করে দিচ্ছে.